এটি ডক্টর ভীম রাও আম্বেদকর।

ইহারা লেবার । ইহারা কাজ করে ঘর ঢালাই করবার জন্যে কাজ করে ইহারা। বহতহি ভালো থেকে ইহারা ঢালাই করে ঘর। দূর দূর তাক যায় ইহারা কাজ করবার জন্যে ঢালাইয়ের। বহতহি নামি ইহারা আছে।